একটি বাস সাদা কালার দেখা যাচ্ছে চার দিক দিয়ে গাছ পালাই ভর্তি গাছের রং সবুজ ও আকাশ আকাশ এর রং সাদা ।

এ দিকে এ.সি. লাগানো সবুজ গাছপালা উপরে আকাশ আকাশ এর রং সাদা।

তিনটি চারটি লোক চারদিকে গাছপালা ভর্তি গাছের রং সবুজ।